পরে মেহেন্দি শেখার যে আমি ভাবতেই পারি নি যে আমি এরকম আমি যে মেহেন্দি শিখতে পারবো আমি মেহেন্দি ধরতে পারবো আর আমি আমি মানে আমার দিদির জন্য আমি এই আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আমার দিদি না থাকলে আমি মেহেন্দি শিখতে পারতাম না আমার দিদি আমাকে support করেছে।

তারপরে এ আমার দিদি বলার পর থেকে তারপরে আমার এক Friend -কে phone করলাম friend -কে phone করে বললাম যে আমি মেহেন্দি শিখবো তোর কাছে তুই তো ভালো মেহেন্দি পরাস ও বললো তাহলে ঠিক আছে আমি তোকে শেখাবো তারপরে আমার বাড়িতে আসলো তারপরে ওর সঙ্গে কথাবার্তা বললাম মেহেন্দি তার মানে ওর সাথে ওর সাথে কথা বলে তারপরে আমি দুমাসের Course করলাম।

আচ্ছা আচ্ছা তারপরে ওর সাথে আমি মেটাবরে কথা বলে তারপরে মেহেন্দিস course করলাম দু মাসের মধ্যে আমি complete করে ফেলেছি পুরো ভালো করে মেহেন্দি শিখিয়েছে ভালো আর ও খুব ভালো মেহেন্দি শেখায় bridal শিখে গেছি সব রকম ভাবে আমি মেহেন্দি করতে পারি। এখন আমি এখন আমি আমি মেহেন্দি গিয়ে আমি পরিও আসি customer -দেরকে যখন কেরম যেরম season থাকে আর আমি ভেবেই নিয়েছি আমি যদি কোনোদিন মেহেন্দি মেহেন্দি মেহেন্দি নিয়েই থাকবো আর আমি জীবনেও আমি যদি কোন কাজ না করি

আর ওর সাথে গিয়ে আমি একটা parlour খুলে নেবো গিয়ে মেহেন্দি পড়াবো মেহেন্দিটা আমি সবচেয়ে খুব ভালো income -ও করছি ভালো আর আর এমনিতেও আর আর আর ঘরে এমনিতেও একটু problem হচ্ছে গো আমি কাজ পাচ্ছি না তো এখন মেহেন্দি শিখেও আমি কিছু কর~ তে পারছি না এখন সেমনি season আসছে না আর এমনিতেও আমার কোন কাজ বাজ নেই আমি যেখানে beauty parlour -এ কাজ করতাম সেটাও ছেড়ে দিয়েছি এখন তিন থেকে চার মাস বসা ঘরেরও ঘরের ও problem হচ্ছে এখন বাবা মা কেউ কাজ করছে না

আর শুধু মা সকালবেলা করে কাজ করছে আমারও ইচ্ছা করে না ঘরের সংসারের জন্য কাজ করি ঘরে টাকা দিতে পারছি না আমার নিজের হাত খরচা দরকার নিজের হাত খরচা নেই তারপরে কিছু কিনতে পারছি না আমারও তো ইচ্ছা করে যে আমি কিছু খরচা করি আর সেরকম আ সেরকম আমার খুব অবস্থা খারাপ যত ঘরে বসে আছি তত আমার মানে সে কবে কাজ করবো এইজন্য আমি সবাইকে বলে বেরোই যে কাজের জন্য কিন্তু কোন কেউ পাচ্ছে না এখন কাজের বাজার খুব খারাপ তাও মেহেন্দিটার জন্য চেষ্টা করছি মেহেন্দিটা কেন উও Season আসছে না।

আর এই হচ্ছে আমার কথা আর মেহেন্দিটা আর মেহেন্দিটা শিটা আমি ভীষন Happy ভীষন happy একমাত্র আমার দিদির জন্য আমার দিদির জন্য আমি BABBLE মেহেন্দি টা শিখতে পেরেছি।

মেহেন্দি কি করে Start করা যায় তো মেহেন্দি প্রথমে chart paper chart paper তারপরে তোমার scale pencil এই সব দিয়ে তাপর হয় প্রথমে ড্র drwaing করাই drawing টাপর হাত বোলাই তাপরে তাপ ও তাপরে কেউ যদি একটা ফুল একে দেয় ওর উপরে আমি দেখে দেখে ওই ফুলটা আকি

তারপর মানে আমি তো মেহেন্দিই ধরতে পারতাম না সেভাবে আমাকে হাত ধরে ধরে আমি কি ভাবে কতটা pressure দেয় না দেয় আমি কিচ্ছুই জানতাম না বিশাল হাত কাঁপতো তারপরে আস্তে আস্তে করতে করতে করতে করতে তারপরে আমি শিখে গেছি। এখন কিভাবে কতটা কোথায় pressure দিতে হয় কীভাবে মেহেন্দি ইয়ে করতে হয় সব আমি জানি।

মেহেন্দির Topic মেহেন্দির topic -এ তো মেহেন্দি যে রকম যে রকম মানে পাবো সেই রকম করবো মানে ধরো bridal -এ bridal করবো তাপরে

কিন্তু হ্যাঁ আমি কিন্তু মেহেন্দিতে আমি কিন্তু মানে রাধাকৃষ্ণ And এই মানে bride bridal -এর মধ্যে পারি কিন্তু figure আমি আঁকিনা so figure আমি জানিনা তো এমনি just normal -এর মধ্যে আমি করি bridal -ই করি শুধু আমি figure করি না। শুধু আমার স্যা আমার sir -টাই শুধু করে তো আমার ইচ্ছা আছে যে আমি আবার একবার মেহেন্দি শিখবো তো আমার আর একটা ব্য জিনিস বাকি আছে bridal -এর মধ্যে রাধাকৃষ্ণ আমি শুধু figure -টা শুধু complete করতে চাই।

শুধু মেহেন্দি করলে মানে প্রথমে শিখতে গেলে

না ও মেহেন্দি করতে গেলে প্রথমে chart paper লাগবে scale লাগবে pencil লাগবে তারপর ওর উপরে ওর উপরে হাতটা একে তারপরে design শুরু করতে হয়

হ্যাঁ আমি তো এই ভাবেই শিখেছি আমি এই ভাবেই শিখেছি আমি এই ভাবেই শিখেছি আমি chart paper থেকে আমি নিজের হাত একে বা line টেনে ওর উপর দিয়ে মেহেন্দিজ মেহেন্দি আমি আঁকি ওখান থেকেই তো শিখিয়েছে sir

ওই তো chart paper প্রথমে এ paper chart paper দিয়েই তো এস start করে

দেখো আমি তো মেহেন্দি তো আমি কাউকে শেখায় না তো এটা আমার sir শেখায় তো আমি এত আমার knowledge নেই যে শেখাবার তো আমি শুধু মেহেন্দি শিখেছি মেহেন্দি পরাই just আমি শেখাই না

সে ওর আমি ওর কথাই বলছি ওর কথাই বলছি ও ও আমার friend ও তো তিন বারো তেরো জনকে class করাতে যায়

না সেরকম নেই আমি আ সেরম বলতে পাচ্ছি না

নমস্কার

আপনার বাড়িতে এসছি

আপনি সঙ্গে কিছু আলাপ আলোচনা করতে চাই

এই শীতকালীন অধিবেশনে আপনি কী কী করেন কী কী ব্যবসার ক্ষেত্রে বা পরিবেশের ক্ষেত্রে আপনার

একটু উল্লেখযোগ্য কথা বলেন

শীতকালে আমরা বেশিরভাগই আ picnic বলুন বা যে কোন জায়গা ঘুরতে যাওয়া বলুন সেগুলো তো আছেই তার সাথে একটু নতুন নতুন গাছের পরিচর্যা নতুন ফুল গাছের পরিচর্যা এগুলো ইত্যাদি করা হয়

শীতকালে যে গুড়ের ব্যাপারটা একটু বলবেন কেমন লাগে নতুন গুড়

হ্যাঁ ভালোই নতুন ধরনের গুড় যেহেতু সারা বছর পাওয়া যায় না শীতকালে এটার বেশি প্রচলন পা থাকে তো বিভিন্ন ধরনের আ পদ রান্না করা হয় গুড় দিয়ে যেমন পায়েস বলুন বা আপনার বাদামচিট বলুন এগুলো ইত্যাদি করা হয় গুড় দিয়ে আচ্ছা পিঠে পায়েস পায়েস এগুলো খেতে কেমন লাগে কী কী করতে হয় জানেন পিঠে পায়েসটা হ্যাঁ নিশ্চয়ই জানি চালের গুড়ি লাগে ময়দা লাগে কখনো কখনো নারকেলের কোরা ক্ষীর এগুলো দিয়ে পিঠে করা হয় পায়েস করতে আতপ চাল লাগে গুড় লাগে আপনি কি পিঠে পায়েস তৈরি করতে পারবেন

এটা কি নিজের পরিবারের জন্য না কোন পরিবে কাউকে পাশাপাশি কাউকে দেওয়ার জন্য তৈরী

দুটোই দুটোই পরিবারের জন্য এবং পাশাপাশি কাউকে দেওয়ার জন্য আচ্ছা আ জয়নগরের মোয়া আপনার কেমন লাগে

শীতকালীন অধিবেশনে এই ফল কী কী আপনার পছন্দ শীতকালে তো সবচেয়ে প্রিয় কমলালেবু তারপর আরো ধরনের আ রয়েছে কিন্তু কমলালেবুই main

আর

আমম্ ইয়ে সবজি কী কী রকম আপনার ভালোবাসে সবজি পালং শাক ফুলকপি

তারপরে বিভিন্ন ধরনের কড়াইশুঁটি এগুলো যে seasonal আ vegetable -গুলো আছে গাজর বিনস টমেটো ইত্যাদি এগুলো তো খুবই আ জরুরি এবং স্বাস্থ্যকর শরীরের পক্ষে

আচ্ছা মাছ ফাছ খেতে ভালো লাগে না মাংস খেতে ভালো লাগে আপনার হ্যাঁ মাছ মাংস দুটোই preferable

chicken আর আপনি ইয়ে মাছের মধ্যে কী কী ভালোবাসেন খেতে

মাছের মধ্যে পোনা মাছ চিংড়ি মাছ বিভিন্ন ধরনের

আচ্ছা আর আম আপনি office -এ বেরোন কটার সময়

আমি office -এ বেরোই সাড়ে দশটা কখনো এগারটা

উ ভাত ডাল যেটা বাড়িতে হয়

office -এ যে যান office -এ বন্ধুবান্ধবদের সঙ্গে ব্যবহার কিরকম আছে সম্পর্ক কিরকম আছে

ভালোই প্রিয় বন্ধুবান্ধব এবং office colleague -রা প্রত্যেকেই খুব helpful এবং তাদের ব্যবহারও খুবই ভালো

আমি একটা data analyst হিসেবে Microsoft backend -এ কাজ করি তো এটাই আমার job যে data গুলোকে analyse করে সেগুলো ঠ সঠিক তথ্য দিচ্ছে কিনা এটা দেখা

আচ্ছা ভবিষ্যতে সরকারি চাকরির প্রতি আগ্রহ আছে তো

তালে সরকারি চাকরি করার পর এই চাকরিটাও করতে পারবেন হ্যাঁ as a freelancing তখন করাই যাবে আচ্ছা বা তা তখন আপনি কি নিজে ব্যবসাটা করতে চাইছেন তাই তো

আচ্ছা কাজ করে আপনারা সন্তুষ্ট আছে তাইতো

আর ওই যে office ফেরত কখন আসেন ওই কখনো কখনো সাতটা কখনো সাড়ে সাতটা আবার কখনো কাজ না থাকলে ছটার সময়ও ফিরে আসা যায়

বাড়িতে এসে বই পড়া আঁকা মায়ের সাথে একটু কথা বলা ওই

রাস্তায় কোনো জিনিস কেনাকাটা করতে বেরোন না

হ্যাঁ যদি দরকার পরে নিশ্চয়ই এই পুজোতে ক এই শীতে কোথাও ঘুরতে যাচ্ছেন হ্যাঁ শীতে ডিসেম্বরের শেষে সুন্দরবন যাওয়ার একটা plan হয়েছে

বাড়ির সবাই আমি মা বাবা দাদু

ওই ছাব্বিশ তারিখ থেকে

আচ্ছা আর এখন আপনি এখন কি office -এ বেরোবেন

আচ্ছা আপ office -এ গিয়ে office -এ কিসে করে যান এখান থেকে

van বা toto একদমই অ্যা কম distance -এ তো হেঁটেও যাওয়া যায় আচ্ছা আচ্ছা যদি auto toto না পান তাহলে

আচ্ছা আর তো আপনার পরিবেশ সম্পর্কে তো কিছু বলার নেই সবই তো বললেন

আর আপনার ব্যবহারও খুব সুমধুর লাগলো

ওলাইকুম আসসালাম কেমন আছেন আপু? চলছে, ঠিক থাক ভালই আচ্ছা চলছে বুঝলাম কি করছেন? এই তো বসে বসে Youtube থেকে নতুন movie র trailer দেখতাসি